অনেকগুলি বস কাঠের তৈরি বসার জায়গা আছে। পিছনে একটি আকাশি রঙের বাড়ি আছে। বাড়ির পাশে একটি লোহার তৈরি মই আছে এবং মই-এর পিছনে একটি চালা ঘর আছে।

এটি একটি মন্দির মন্দিরটি লাল রঙের ।

এটি একটি পৌরাণিক যুগের অট্টালিকা যেটির উপর টা এবং নিচে কিছুটা অংশ ধ্বংস হয়ে গেছে এটি কমলা--

ছোট ছোট পাথর - এর পাশে অনেক গুলি সবুজ গাছপালা আছে।

মন্দিরটি একপাশে একটা বড়ো গাছ আছেঃ